কারণ trial টা একটা মস্ত বড়ো issue কিন্তু তাই না হ্যাঁ অনেকবার কতবার হয়েছে এরম change করতে আবার আ return পাঠিয়েছে তো size আমি ধরে ধরে বলেছি m এসেছেও m কিন্তু তোর হয়নি fit ফিট করেনি আবার change করতে হতো

কম এক্সাক্টলি হ্যাঁ আর ওর m তোর খুব ভালো fit হবে কারণ m fit আমারই হয়েছে তো সেইটাও depend করে size কিন্তু তবে কি বলতো ওই ঝামেলাটার থেকে মুক্তি যে তুমি যাবে দোকানে গিয়ে ঘুরবে অতক্ষণ তোর time ও তো নেই কার এত time আছে বলতো একটু scroll করে নিলাম online তো একটু যেটা পছন্দ হলো দিয়ে দিলাম bucket list পরে যখন সুবিধা হলো টাইম মতো কিনে নিলাম সেই মানে card add করা থাকলো add সেটাই, এটাই সুবিধা তাও মানে ভালো অনেক shopping এর অনেক রকম যে way out এখন তৈরি হয়ে গেছে মানে এটা অনেক সুবিধাজনক তাই না? হুম প্রায় সব সব brand মোটামুটি online আছে সব brand আছে দেখ না এক একটা যে app গুলোর মাধ্যমে আমরা কেনাকাটি করি জামাকাপড় সেগুলোরও তো তুই দেখতেই পাই যে সব রকম মানে brand ও যেমন সেরকম দামের সব রকম দামেরও তুই পাবি তাই না

খুব দামি হোক খুব কম দামি হোক তারপর আর এখন shopping এর কোনো plan আছে না ইদানিং একটু অ্যা busy আছি shopping এখন আর কোন plan নেই আর সেই আমাদের কি হয়? বাঙালিদের যখন একটু program টগ্রাম আসলে একটু উৎসব আসলো বা পয়লা বৈশাখ সেই টুকু কিনতে যাওয়া আর কি সেই সেই কোন occasion না হলে এমনিও কিনতে লোকে যায় জানি না তবুও কি বলতো? এখন কিন্তু লেগেই থাকে কেনাকাটায় এই যে তুই যে কোন সময় ই আমাদের জুতো কিনতে ওই দোকানটা শ্রীলেদারসে যা তুই ওরে বাবা শ্রীলেদারসে যেভাবে ওরা ওঠায় জুতোগুলো দেয় না ওপরে নামায় আহত হয়ে যাওয়ার একটা ভয়ানক chance মানে chance injury হওয়ার ক্রুশ মানে সম্ভব হওয়ার সম্ভাবনা. ছুঁড়ে ছুঁড়ে ছুঁড়ে এই যাক একবার আমি তোর সাথে shopping এ যাব. বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ time বার কর meet কর একবার একবার shopping এ যাবো কারণ এরপর কি আছে বলতো কোন occasion আছে এরপর may মাস চলে গেলে কি জুন জুলাইতে তো সেরকম কিছুই নেই. আবার সেই পুজোর আগে আর কিছু নেই. তাই না? পুজোর দুমাস আগে থেকে shopping করে দেব কি আছে তাই তাই হোক পুজোর দু মাস আগে থেকে shopping করবো একবার আমি যাবো আসবি গড়িয়া হ্যাঁ pantaloons ঘুরে সব ঠিক আছে আর তুইও আমাদের এদিকে আসবি এই new market বল বা গড়িয়াহাট বল এই zudio ঢুকতে হবে zudio ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর zudio টায় offer দেয় জানিস তো মাঝে মাঝে কোন একটা particular time আছে আমি ঠিক বাসে করে ওখান থেকে যাতায়াত করার সময় দেখতে পাই যে ওই ad গুলো গুলো টাঙায় না মলের ভেতরে banner টা এটা হ্যাঁ এই যে এত percent discount তো সেই রকম হুম offer দেয় সুযোগ বুঝে একবার আমি তোকে আগের থেকে খবর দেব যে তুই আসবি আমরা কেনাকাটি করবো আর তুই south city থেকে কিছু কখনো গিয়ে এমনিতে তো south city যাওয়াই হয় মানে কেনাকাটি purpose কি যাওয়া হয়েছে

আচ্ছা আমি অনেক কাল মানে বহু তাও হবে last year মানে অনেকদিনই যাইনি মানে আ তো সেখানে তোর ওই shoppers shop এর থেকে একটা shoppers shop বলে mall আছে শুনেছিস আচ্ছা হ্যাঁ শুনেছি shoppers shop আমি এখন অবধি কিছু use করিনি হুম

ঠিক ঠিক আছে এরপর আস্তে আস্তে এবার একদিন সময় বার কর করে আবার কখন ফাঁকা আছে? হ্যাঁ সময়টা দুজনের একসাথে মিলবে যখন তখন আমরা দুজন যাবো বেরিয়ে যাবো চলো shopping এ ঠিক আছে

তাহলে আজকে এই অবধি রইলো আবার পরে time বার করে phone ফোন করবো হ্যাঁ ওকে ওকে চলো ঠিক bye

hello তিন্নি বল কেমন আছিস? ভালো ভালো বল তোর খবর বল? এই তো চলছে এই তোকে একটা খবর দেওয়ার জন্য actually phone করেছিলাম আমি

ওই fourth May তে মানে তোর আ আসছে সপ্তাহের এই সপ্তাহের হচ্ছে গিয়ে বৃহস্পতিবার পড়ছে বোধহয়

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের না school এ reunion ঠিক করা হয়েছে আরে বাহ বাহ খুব ভালো

হ্যাঁ ফাঁকা না থাকলেও আমি করে নেবো school school life বারো বছর যেখানে কাটালাম সেখানের reunion এ যাবো না? সেটাই আর school এই হচ্ছে বুঝলি তো school compound এই হচ্ছে তো সকালবেলা দশটা থেকে মোটামুটি সবাই চলে যাবে দশটা থেকে চারটে ঠিক করা হয়েছে তার মধ্যে আমরা মানে আমাদের batch এর বন্ধুরা আর কি সময়টা ঠিক করেছি মোটামুটি এগারোটা নাগাদ ঢুকবো আর দুটো টুডো অব্দি থাকবো noise আচ্ছা আচ্ছা কারা কারা আসছে? সবাই আসছে আমার আমাদের ? হ্যাঁ হ্যাঁ অনেকেই আসছে আমাদের batch এর তো সবাই আসছে আর বলিস না মানে আমি group এই whatsapp group এই সবাইকে জানিয়ে দিচ্ছিলাম কিন্তু তোকে কিছুতেই ভাবলাম যে অনেকদিন কথাও হয় না এই through তে phone করাও হয়ে যাবে আমাদের পুরোনো স্মৃতি গুলোও একটু তাজা হয়ে যাবে এই আর মানে স্কুলে ফিরে যাওয়া মানে তো সেই বকুলতলা একদম আরে বাপ রে বকুলতলা ওই বকুলতলার মঞ্চটা মঞ্চের ওপরে practice christmas party র আগে

সেই সব corridor ওফ হুম বিশাল বিশাল দিন

আমাদের আমাদের মানে higher secondary তে একটা গেছে আবার primary তে একটা গেছে primary section টা যেমন আমরা ওই ছোট মাঠ দোলনা হ্যাঁ তারপর ওই যে ছুটি হওয়ার পর ওখানে এসে অ্যা দাঁড়িয়ে থাকা মা রা বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর সব থেকে বড় কথা কিন্তু আমাদের কিন্তু দুটো না আমাদের কিন্তু তিনটে building সেই হিসেবে দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ eleven twelve এ আলাদা একদম একদম ওটাই বলতে চাইছিলাম যে eleven twelve এর বেলায় আমাদেরকে আবার একটা নতুন দিয়ে দিল মনে আছে তোর না আমি নতুন বাথরুমকে দেখে আমাদের কি আনন্দ

হ্যাঁ সব পুরো building এ আমরাই খালি noise দুটো বিভাগের ছাত্রী তাই না? science আর arts এর

খুব মজা হতো তারপর practical এর সময়গুলোও তো খুব আনন্দ কোনদিন স্কুলে চারটের পর আমরা থাকিনি কিন্তু যখন পরীক্ষার আগে সেই physics practical এ মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাপরে বাবা আমরা গিয়ে ওখানে কত রকম মজা হতো. আচ্ছা তোর কি ওই ঘটনাটা মনে আছে তো যে একবার আমাদের একটা viscocity বলে একটা topic এর ওপর একটাpractical ছিল?

তখন তোর ওখানে glycerine ব্যবহার করা হচ্ছে glycerine ওরে বাপরে সে নিচে পড়ে কি ভয়ঙ্কর কাণ্ড

chemical solution পরে পরে একদম যাচ্ছে তাই কান্ড আর chemistry lab এর ওই ঘটনাটা মনে আছে তোর ওই যে sulfuric acid ঢালতে গিয়ে একজনের হাতে লেগে গেল তারপর একজনের মোজা ফুটো হয়ে গেলো? সেটা মনে আছে ওই শুরুর দিকে মানে যখন আমরা ধর eleven এ পড়ি তখন তো মানে এটা নিয়ে তো কি মজা মানে সে ইচ্ছা করে পারলে কেউ গায়ে ঢেলে নিতো মনে আছে? lab করবে তারপর সেই বকাবকিও করতো হুম কারণ কি ওটা dangerous তো যেহেতু এ ছিল. দাইলু concentrate না অনেক ক্ষতির সম্ভাবনা তোর কোনো ভাবে যদি জামা ভেতরের যে আমাদের আর কি পোশাকটা সেটা

ওটা আমার প্রিয় laboratory ছিল ওইটা মানে খুব পছন্দের বিষয়ও যেমন ছিল সেরকম কোনোদিন হতাশ করেনি তাই না? noise হ্যাঁ হ্যাঁ একদম একদম আঁকা গুলোর দিত অনেক অনেক আঁকা এঁকেছি আমরা কিন্তু ভালোও লাগতো কিন্তু না সত্যি ভালো লাগতো আর তোর তো আকার হাত বরাবরই ভালো মনে আছে আরো ছোটবেলার কথা বলছি এই সুবিধা কিন্তু দেখ আমরা তো class one থেকে আমি তো junior one থেকে তুই one থেকে

হ্যাঁ বারো বছর আর তেরো বছর আঁকার কথা বললি বলেই এটা মনে পড়লো যে আমাদের তো কোনো না কোনো কিছু চলতেই থাকতো যেখানে আঁকাটা খুব দরকারি ছিল

তারপরে তোকে আর একটা কথাও বলার ছিল আমি যেহেতু আমার বাড়িটা যেহেতু school এর খুব কাছে তারপর school এর অনেক আমার সঙ্গে আর কি যোগাযোগ আছে তো কয়েকজনের ছবিতে দেখছিলাম এখন জানিস তো school এর দেয়ালগুলো কিন্তু মানে school এর ছাত্রীদেরকে দিয়েই রং করিয়ে খুব সুন্দর সুন্দর কিছু আর কি বার্তা দেওয়ার মতো জিনিস লেখা হয়েছে যেমন জলই জীবন, গাছই আমাদের প্রাণ ওরা যা সুন্দর এঁকেছে ছোটরা এখনকার যারা আর কি

অপূর্ব সুন্দর এঁকেছে এই এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের হয়নি.

আমরা আমাদের অভিজ্ঞতা বলতে আঁকা related বললি যখন বলছি যে আমাদের কি হতো বলতো ওই ছোট ছোট মতো কিছু competition হতো না রঙের company গুলো আসতো

ভুলেই যাচ্ছি আঁকা নিয়ে বলছি school এর তাহলে ওইটা ওই যে group project হয়েছিল হ্যাঁ হ্যাঁ group project তো আমাদের প্রত্যেকটা class এই থাকতো হ্যাঁ কিন্তু ওই যেগুলো ওই বিদ্যাসাগর madam Cury এরকম সবার আলাদা আলাদা বিবেকানন্দ games এর group গুলোর চারটে আলাদা আলাদা chart করে সারারাত ধরে আঁকছি. সারারাত ধরে লিখছি খুব মজা হতো না? হুম হুম বিশাল মজার corridor গুলো তো মানে আমার এখনো মনে পরে আমার মনে হয় মনে হয় কি আমাদের তো এমনিতেও school টা তো বিশাল পুরনো আঠারোশো বত্রিশে established year আমাদের তো তোর building গুলো তো পুরো British আমলের না

এবার সমস্ত corridor rooms গুলো আর তারপর fan এর ওই switch গুলো, হ্যাঁ, সমস্ত কিছুই পুরনো

ওই দুটো চ্যাপেল hall hall এ prayer এর পর ওই যে শতরঞ্চি কোন class গোটাবে ওফ ও সেটা নিয়ে আর ভয়ানক তারপরে তো আর আমার ওটাও মনে আছে সেই শেষের দিকে আমাদের যখন national anthem টা শুক্রবার করে হতো না উঠে দাঁড়িয়ে একটা salute টোকা ওটা নিয়ে খুব মজা হতো তারপর আমার আমার ভালো experience মানে এখনো অব্দি যদি বলিস যে সবথেকে ভালো কি মাথায় আছে সেটা বলতে গেলে পরে যখন আমরা উঁচু class এর দিকে ছিলাম তখন ওই Bible এর words গুলো আমাদেরকে দিয়ে পড়াতো না?

সেই মনে আছে সেই stage এ উঠে হ্যাঁ হ্যাঁ senior দের দিয়ে হ্যাঁ তখন ওই ওই গুলো তৈরী হতো আমাদের explain ও তো করতে হতো হ্যাঁ প্রত্যেক ওগুলো তো একটু অন্য ভাষায় লেখা থাকে beplical language টা তো একটু আলাদা না ওই জন্য আবার ওটা মানে অনেক শব্দই আমাদের বোঝার বাইরে থাকতো সেগুলো আবার ভালো করে বুঝিয়ে দেওয়া হতো সত্যি আমি তাই ভাবছিলাম এই যে last দু বছর ধরে বাচ্চারা online এ ধর class করলো ওরা কিন্তু school জীবনের একটা মানে বঞ্চিত হলো হ্যাঁ আর বিশেষ করে যারা ধরো একদম নিচু যারা one two তাদের তো basic জিনিসটাই শিখতে পারছে নাschool থেকে হুম school শিখতে পারল না infact দু বছর দু বছর শেখা গেলো না তারপর ধরো অলটা নিয়ে তো অনেক দ্বিমত রয়েছে যে না অনেক ভালো মানে ওইটুকু সময়ের মধ্যে লোকেরা পড়ছে টরছে সেটার থেকেও বড় কথা শেখার থেকে আমার মনে হয় ওই যে school এর যে জীবনটা যে একটা tiffin হবে পরিবেশ আলাদা না হ্যাঁ পরিবেশই আলাদা একসাথে ভাগ করে tiffin খাওয়া তারপর আমার তো সব থেকে ভালো memory primary তে আমাদের feast গুলো মনে আছে? ওরে বাবা হ্যাঁ feast করার plan শুরু হতো আর যখন দিনের শেষে দেখা যেত গোটা class এর আর্ধেক সংখ্যক ছাত্রী একসাথে মিলে feast করছে পরের দিন

আর কি তার menu বাবা, লম্বা menu আর মা রা এত ভালো ছিল মানে নির্বিঘ্নে

একদম একদম খুব মজায় কেটেছে আমরা সত্যি মানে তেরোটা বছর আমার ক্ষেত্রে তোর বারো বছর একসঙ্গে কাটানো চারটি খানি কথা নয়

আর প্রত্যেকটা section এ madam রা আলাদা madam রা এত স্নেহ করতেন madam দের

হ্যাঁ হ্যাঁ ভূগোল ক্লাসে তো আমরা টোটোস তো থাকতাম সবসময় বাবা সেসব দিন ছিল তবে হ্যাঁ এইটা আমার মনে আছে আমিও তুইও যে যখন আমরা মানে ten এর পরে ইতিহাস যখন জীবন থেকে বিদায়

তারপর আমরা গঙ্গা স্নানে যেতেও রাজি ছিলাম মনে আছে? হ্যাঁ বাপরে বাপ

আর কিন্তু ten এর পরে একটা তার bitter experience হচ্ছে ওই যে আলাদা হলো আমাদের এই science আর arts ওর মধ্যে একটু ঝামেলা লেগেছিলো মাঝে মাঝে কিরকম করতো মনে আছে আমি যখন lab করতে গিয়ে মানে lab থেকে lab court পরেই বেরিয়ে পড়তাম মনে আছে? কিরকম বলতো যে ওই দেখো সব scientist যাচ্ছে corridor এর থেকে সেই সব ছোটো ছোটো মানে কি বলবো ছোটো ছোটো ও তো থাকেই না তারপরে এখন তাই ভাবি ধরো ওরকম যারাই বলেছে এখন তারাই হয়তো কেউ কেউ আমাদের খুব কাছের বন্ধু হয়ে গেছে

হ্যাঁ এরকম আরো মানে খারাপ এক্স মানে দুঃখজনক পরিস্থিতিও আমরা অনেক কিছুই পেরিয়ে এসছি class খুব চিৎকার করেছে কথা বলেছে তখন হয়তো একজনের মানে class বলতে আমি বললাম দু তিনজন খুব চিৎকার করেছে তার জন্য গোটা class কেই হয়তো দাঁড় করিয়ে দিল রাখলো ভাই মনে পড়লো আমার seven class seven এ আমাদের যে নিচেই একদম ground এই ছিল principal room এর পাশে মনে আছে? ওরে বাপরে সেই বাইরে আমরা দাঁড়িয়ে ছাড় হুম হ্যাঁ তাও গুটি কয়েক লোকের জন্য সারা সবাই এর. এগুলো কিন্তু মজাও লাগে দ্যাখ সেদিন এই ঘটনাটা ঘটেছিল বলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি যাই হোক মানে হুম হ্যাঁ বল

হ্যাঁ মনে আছে বাবা ওরে বাবা আমরা তো কে কোথায় বল ছুঁড়ছে হুম বই আর কাগজের বল yes কাগজের বল আর হচ্ছে practical খাতার ওই cardboard practical খাতা আর ওই cardboard হ্যাঁ খুব মজা হতো ten টাও খুব ভালো কেটেছে eleven twelve ও ভালো কেটেছে আর যখন four five তখন খুবই ছোট তখন তো মানে বন্ধু খেলা এই নিয়েই দিন কেটে গেছে

আর যখন তোর

তখন তো আমাদের class সব থেকে চুপচাপ থাক হয়ে বসে সেই গল্প শুনতো আমরা library টাও কিন্তু enjoy করেছি না library তে যে যেতাম গল্পগুলো পড়ে পড়ে তুই ই শোনাতিস হুম হ্যাঁ আমাদের খুব মজায় কেটেছে গল্পগুলো পড়ে পড়ে শোনা তারপর আমাদের library টা যেহেতু এত বছরের পুরনো বিভিন্ন ভাষার বল বিভিন্ন বিষয়ের বল সব রকমের বই ছিল হয়তো সব ভাষার বইগুলো আমরা নেড়ে ঘেটে দেখতাম না কিন্তু ছিলো তো হুম হুম হুম ছিল ছিল আস্তে আস্তে তারপর hostel hostel উঠে যাচ্ছে জানিস তো এটা একটা দুঃখের খবর দেওয়ার ছিল hostel হোস্টেল থাকছে না school এ না না আর থাকছে না রে অনেক তো madam রাও থাকতেন hostel এ না hostel এ madam রা থাকতেন বলতে না মানে আমাদের যারা পড়ান তারা সেরকম থাকতেন না এক দুজন যারা আর কি ওই কাজের সাথে যুক্ত সেই ধরনের

তাদের একটু অসুবিধা হবে আরো তোর মানে কি যারা অনেক দূর দূরে থাকে এরকম ধর missionary school এ পড়ার ইচ্ছা রাখে তারা তো এসে পড়তে পারতো সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হবে ভেবে আমার খুবই খারাপ লাগছিলো আর কি যখন আমি শুনতে পেলাম যে এটা উঠে যাচ্ছে তখন সত্যিই খারাপ লাগে কিছু করার নেই না কিছু কিছু সময় তো এরকম সিদ্ধান্ত নিতেই হয় হয়তো ওরা চালাতে পারছিল না বা কোন কারণ হবে জানি না দেখ তাই বলছি যে মানে এটা কি তোরা যেমন school থেকে অনেক দূরেই থাকতিস তাই না? হুম হুম তা সত্ত্বেও তো আসতে পাড়ার সম্ভব ছিল কিন্তু এরকম তো আরো অনেক বেশি দূরে কেউ কেউ থাকে যারা এত দূরে school এ আসতেও পারে না সম্ভব না regulate ইয়ে করা সেটাই. তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয় না সেই জন্যই সমস্যা যাই হোক তাহলে তোকে আমি বলে রাখলাম যে মোটামুটি আমাদের বৃহস্পতিবার তাহলে দেখা হচ্ছে আমার খুব ভালো লাগলো তুই শুনেই বললি যে তুই ঠিক ব্যবস্থা করে আসতে চাইবি